এখানে জলাধারের মধ্যে একটি মানুষ স্নান--

বিভিন্ন কাজের জিনিস খুব সহজে বার করে নিতে--

এবং ঠান্ডা বাতাসের যন্ত্র লাগানো আছে।

আধুনিক যুগে ব্যবহৃত অনেক ধরনের--

এই আশ্রমটির নাম হল কাঠিয়া বাবার আশ্রম।

এটি হলো কলেজের ঢোকার জন্য প্রধান রাস্তা।

এখানে খুব সুন্দর আলোকসজ্জা আছে।

এখানে অনেকগুলি যন্ত্রপাতি লক্ষ করা যাচ্ছে অনেকগুলি মানুষ এখানে সুন্দরভাবে বসে আছে।